EMI না গেলেও cash book নিবি। কিংবা আমার একটা আমার দুটো বন্ধুই EMI তে আহ ল্যাপটপ কিনেছে। বেশি টাকা যায় না। ওই এক হাজার টাকার মত extra যায়।

EMI তে যদি কিনিস আর বেশি down payment ও করতে হবে না। ওই বারো থেকে পনেরো down payment করলে enough তুই পচিশ হাজার টাকার যদি ল্যাপটপ কিনিস

মোটামুটি EMI টা এখন একটা হচ্ছে কুয়েতে। ঠিক আছে।

তো ওটা কালকেই interview হতে পারে। তোর fresher দের মনে হয় সাড়ে বারো হাজার টাকায় দিয়ে দেবে, ঠিক আছে? সাড়ে বারো হাজার টাকা minimum ঠিক আছে তুই এ এই ব্যাপারগুলো কি বুঝিস কিনা আমি জানি না, আমি বলছি তাও। সাড়ে বারো হাজার টাকা তুই মানে তুই সাথে যাবি, ঠিক আছে? আর

ওইটা ওটা তোর PF এ কাটবে। total তোর salary হবে পনেরো হাজার টাকা। তুই in hand পাবি সাড়ে বারো হাজার টাকা, আর বাকি যে টাকাটা আসবে ওটা তোর কেটেকুটে PF এ ঢুকবে। ওটা তুই নিতে পারবি PF থেকে।

কিন্তু এটা হচ্ছে totally work from home এটাই হচ্ছে ব্যাপার।

তুই একটা কাজ করতে পারিস, তোর যদি invest করার মতন যদি cash যদি থাকে ঠিক আছে? তো ওখানে Interview দিলি, আমার ল্যাপটপটা দেখিয়ে দিবি যে, তোর কাছে system আছে। তারপরে তুই যদি হয়ে যাস তাহলে তখন কিনে নিবি। বুঝতে পারলি hello

তুইতো কবেই

interview টাতো কালকেই হবে

কালকে কখন হবে আমি নিজেও জানি না ঠিক আছে? কালকে মোটামুটি আহ এগারোটা থেকে সাতটা মধ্যে যখনও হতে পারে। আর ওটা তোর call এর মধ্যেই থাকবে। না হয় টেলিফোন এ interview হবে

এই হচ্ছে ব্যাপার। আর ওই তোকে বললাম না এটার কারণ এই interview টা অতটা hard interview হবে না। একদম normal basic interview হবে

তুই যদি interested থাকিস এতেতো আমার কোন লাভও নেই আমার কোন ক্ষতিও নেই। তুই যদি এখানে ঢুকিস তুই এখানে কাজ করে কিছু টাকা ফাঁকা income করে তুই একটা business ও খুলতে পারিস চাইলে কিছু পকেট আমিতো এইখানেই কাজ করে bike করতে চাই। দু বছর কাজ করে এখানেই তো বল তাহলে বল তোর CV কি তৈরি আছে?

আর কি লাগবে?

ও জায়গা তোর এখানে কোন পয়সাও দিতে হচ্ছে না কাউকে ঠিক আছে। এদের কোন পয়সা লাগবে ওরকম কোন ব্যাপার নয়।

মানে genuine আর এদের প্রথম process তাই ভালো process ই হবে zomato ঠিক আছে

তুই যদি interest থাকিস তাহলে আরো কিছু বলে দিচ্ছি আমি এই বিষয়ে। হ্যাঁ রে বললাম তো। আমি তোকে বলে দিচ্ছি interview এ কী কী ধরবে? telling about yourself মানে নিজের সম্বন্ধে কিছু বলো। তুই কিছু বল english এ নিজের সম্বন্ধে

কী practice করবি তুই? আমার call টা record কর আগে। আমার call টা record কর এখন। recording টা on কর ফোনের।

to introduce myself. my name is fahim pal and i am from তোর বাড়ি কোথায়? কি জানি?

and i have completed my high secondary education in year of two thousand twenty. my hobbies are like to learn something more and also reading a story book. we are four family member my father is a business man and my mother is a homemaker and I want to be a successful man in my future. that's all about me. thank you sir. sir বা ma'am এটা হচ্ছে proper way মানে কি বলবো? tell me about yourself আর কি ধরতে পারে আমি বলে দিচ্ছি। BPO কি? what is BPO আহ BPO হচ্ছে it is a hypo out sourcing wearing a third party service provider its more businesses in a company. the third party is responsible to carry out all the relation operation to the business function এটা হচ্ছে BPO ঠিক আছে? আরেকটা জিজ্ঞাসা করতে পারে, সেটা হচ্ছে,

এটা বলে দিবি। ব্যাস। এই একটা সামান্য জিনিস। ঠিক আছে। এটা কিন্তু হাতি ঘোড়া কিছু নয়।

শুনতে একটু odd লাগবে কিন্তু এটা যদি একবার বলিস খাতায় পাতায় লিখে নিস বা আরেকবার যদি মনে ভাল লাগে না, না, সে ঠিক আছে। আর কি করতে পারবি? why should i hire you? as a fresher তোর যেহেতু কোনো experience নেই, যাদের experience নেই তাদেরকে fresher বলে। বলবি, as a fresher, i am interested in learining new things with good communication if you will hire me, i will do my best আর যেগুলো basic যেগুলো থাকে তোর strangth কি? ঠিক আছে। তো এগুলো বলতে পারবি। আর weakness কি? আর তোর goal কি? তুই কি করতে চাস? আর একটা জিজ্ঞাসা করতে পারে। তোর একটা example দিতে বললো একটা smart wow smart work এর আরেকটা hard work এর আর কেমন কিছু নেই। আর জ্যুম্যাটো সম্বন্ধে কিছু জিজ্ঞাসা করতে পারে। এর জ্যুম্যাটো সম্বন্ধে দু line বলো। তুই যদি এই পাঁচ ছটা english যদি ভালোভাবে যদি জেনে যাস। main হচ্ছে tell me about yourself টা জিজ্ঞাসাই করবে। ঠিক আছে। ওটা mandatory ওটা প্রথমে জিজ্ঞাসা করবেই এভাবে। এবারে ওদের যদি confidence এর সাথে যদি বলে দিস, ঠিক আছে। তোকে এতো question করবেই না। দু একটা প্রশ্ন করবে। তারপরে what is জিজ্ঞাসা করবে না হলে customer care service সম্বন্ধে জিজ্ঞাসা করবে। ব্যাস, তোর interview close তারপরে আবার জিজ্ঞাসা করবে তোর কাছে system আছে কিনা? তুই হ্যাঁ, বলবি direct

এটা হচ্ছে ব্যাপার। তাহলে কি করতে হবে এখন? তোকে main করতে হবে দেখ, তুই ধর হলো না। ঠিক আছে, তুই যদি এই interview ব্যাপারটা যদি বুঝে যাস তাহলে হবে কি যে তোকে একটু জিজ্ঞাসা করতে পারে। ঠিক আছে। এই জিনিসের তোর করে না। ঠিক আছে ভালোভাবে। আর, তুই CV টা আমাকে পাঠা। আমি query স্যারকে পাঠাই। ঠিক আছে। তো পাঠিয়ে দে রাত্রিবেলা। যখনও আমি কালকে সকালবেলা এইচআরকে পাঠাবো। ঠিকই আছে। তুই হবি। না না। গেম টেম কিছু খেলি না।

পুল, ভুল। এইট বল পুল। ও এইট বল পুল একটা time এ খুব খেলতাম। তারপরে আমার কাছে অনেক

এতো coin ছিল, আমার কত লাখ না কত কোটিতে ছিল। লাখেতে মনে হয় ছিল না। মোটামুটি পঞ্চাশটা পনেরো লাখটার মতো coin ছিল। সব হেরে গেছে। যেদিনকা হেরেছি সেদিনকে ইয়ে করে দিয়েছি। ওতো ঐরকম আমাদের পুলে আট, দশটা ID ছিল শুধু। একশো কোটি, দুশো কোটি করে coin থাকতো। খালি বিক্রি করতাম। আহ না। আমি মনে আছে

ওটাই। আমি মনে হয় লাখটা মনে হয় ভুলই বললাম। কারণ কি, one point CM অনেক বড় বড় match তো এটা। তারপরে আমাদের পরীক্ষা অরিক্ষা কবে হবে? কি জানি? আমার আই কার্ডটাই এদিকে পড়ে আছে। কলেজে পরে আছে। আমাকে দেয় নাই আর ফেরত। ওই কলেজে গিয়েছিলাম। কলেজে ওই কি তোর ওই দ্বীপ ছিল। তারপরে দেখি হাসপাতাল বলছে আই কার্ডটা দিতে হবে। তারপরে ঠিক আছে আই কার্ড দিয়ে দিয়েছি। তার কিছুদিন পরে দু সপ্তাহ পরে আমি কলেজে গেছি। আর আই কার্ড পেয়েছি। বলছে এখন হবে না। পরে আসো। আই কার্ড দিতে আবার একটু দেখালেই হয়ে যাচ্ছিল। আবার দিতে হবে না তো। না। না। ওটা বলছি কি হইছে, ওটা প্রথমের দিকে কি বলতো? ওটা ওরকম হচ্ছিল ঠিক। তারপরে কি হয়েছে? যেই একটু বেলা হয়ে গেছে। একটা দুটো বেজে গেছে। সব বাদশা থেকে ফুড়ুৎ। যারা ছিল সবাই কলেজের ভিতরে ঢুকে পরেছে। ঠিক আছে।

হায়রে। থেকে হ্যাঁ, আরে প্রচুর ভীড় ভাই। প্রচুর ভীড়। আমি তো ছিলাম, ওখানে ঢুকেছিলাম। আমি

হম? পরের দিনকে না বলছিল ওটা মনে হয়। প্রতিদিনের টিফিন দিচ্ছিল। হ্যাঁ, ওই নিয়েই তো বেশ, তারপরের দিনে নিস না। পরের দিনে আবার কখন miss ছিল।

এ এমন

উহ এই ব্যাপার

কী একটা লাইন ভুলে গেছি আমার তো মনে পরছে না পরের দিন এই গিয়েছিলাম first time ঘুরতে ঘুরতে সাড়ে এগারোটা, সাড়ে এগারোটার সময় গেলাম আচ্ছা, তোমার কি একটাও কি CV বানিয়েছি last আজ পর্যন্ত কোনোদিনও? biodata হম CV তো করা আছে। আহ একদম ঠিকঠাক করে দিবি। দেখতে হবে। ওই ভালো থেকে একটা ছবি তোলা আছে নাকি দেখতে হবে। নরমাল একটা ছবি তুলে একটা মানে আরো অনেক কিছু details আরো ভালো করে ছিল। চাপ নেই। আমার CV টা পাঠিয়ে দিব। তুই খালি ওখানে experience যেটা আছে ওটাকে খালি হাটিয়ে দিবি। আর, কি বলে? ঐযে marks এর marks এর number টা খালি change করে দিবি। ব্যাস। তো marks র number change করতে হবে। তোর biodata, date of birth তারপরে নামটাম এরপরে এসব তো পারবি normal জিনিস। mail ID WPS office জানিস তো। ওখান থেকে তুই ইয়ে করতে পারবি। আমাকে CV টা পাঠিয়ে দিবি। আরাম কর। ওটা use করেছিস তো WPS office

WPS office use করেছিস তো?

ওই যা WPS office use করেছিস নি।

CV টিভি যদি কোনোটা কোনো যদি edit করতে হয় তাহলে WPS office টা ফোনে install করে নিবি। তুই ফোনেই CV বানিয়ে নিতে পারবি। তোর ইয়ে document center এ যাওয়ার কোনো রকমের দরকার নেই।

খেলা দেখছিলাম শালার খেলাটা খেলাটা শেষ হতেই ফোনটা

আরে অই হলো একটু মজা ফজা করবো বাবা যাকেই ফোন করছি সেই ধরে নিচ্ছে।

নতুন SIM নিয়ে ব্যাপারটা নয়। এটা একটা কি বলবো? এটা একটা number যে number এ শুধুমাত্র আমিই কল করতে পারবো। কেউ আমাকে কল back করতে পারবে না। ও অনেক কাজের জিনিস নিয়ে তুমি হেরফের করছো। এই তো? আর কি করবো? কার জন্য বললি যে উল্টোপাল্টা কি করে এ রকম জায়গা থেকে ফোন কি করে আসে? ফেসবুকে কি নাম্বার টাম্বার show হয়ে গেল নাকি? তো ফোন করছে এখানে।

তো যাদের সাথে বেরিয়েছিলাম তারা খুব একটা সুবিধের নয়। আর ওর মধ্যে একটা ছেলে ছিল, সেই ছেলেটাকে তুইও চিনিস। করো নাম বলবো না। তো

তাই আমি কোনো রকমের risk না নিয়ে আমি ভাবছি তিনদিন office miss করে দেব। সামনের ট্যাংক আর পেছনেরটা তিনটা lock ই change করতে হবে। তারপর তোর cartoon girlfriend এর কি খবর?

তাহলে এমন একটা ছেলে আমি যখন বলতাম, কোন একটা এসে কি একটা case এ ফেঁসে গেছিল। ওটা কে বলতো? ওটা কি তুই ছিলি? চিনে না। দীপন কাকার কাছে বলছিস? না, না, না। কে একটা ছেলে, আমার মনে পড়ছে না। ছেলেটা পড়তো। ও একটা বৌদি case এ ফেসে গেছিল। কি নাম? ছেলেটাকে আমি খুব চিনি। ওর নাম বললেই স্কুলে যখন ভর্তি হয়, তখন শুনতো।

eleven এ না twelve এ পড়তো তখন। eleven এ তখন আমি ওটা কমল স্যারের প্রশ্নেই শুনেছিলাম। আর উনি উহ twelve এ পড়তো তখন এরকম। শুনে একটা বৌকে নিয়ে ও পাড়া পাড়াতে, পাশের পাড়াতে ও পাগলা মাল তো। তারপরে সবই ঠিকই আছে। সেই ও হুট করে পড়াশোনা ছেড়ে দিল।

আরে কাজ করছে তো ঠিক আছে। ও HSC র পরে তো আর পড়লো না। না। ওর ইচ্ছে ছিলও না। ও জানে আমি দিতে হবে যাবো। CMS ওর মানে হয়তো এরকম financially কোনো একটা problem ছিল হয়তো। এমন কি কোনো problem ছিল

ও যখন যখন HSC আমরা যখন ধর first year এ যখন ভর্তি ফর্তি হয়ে গেছি। তখন এই চলছে তো। তখন করোনা ফরনা চলছে। সবাই আমরা অনলাইনে পরীক্ষা দিচ্ছি। তো অনলাইনে আমরা যখন পরীক্ষা দিচ্ছি তারপরে ও আমাকে ফোন করেছিল এরকম এরকম ভর্তি হওয়া যাবে? আমি বললাম, হ্যাঁ, এখন তো ভর্তি হতে পারবি না। কিন্তু তোকে next year এর তোকে ভর্তি হতে হবে। এখন তো তোর ওই starting তো হয়ে গেছে। আবার যখন সব first year এ যারা ভর্তি হবে, তোকে first এ ভর্তি হতে হবে। আমাকে একটু ফোন করে ওকে এটা বলেছিলাম। তারপরে তো আর ভর্তি ফর্তি হয়নি। সুখেনকে চিনিস সুখেনকে?

আর সুকেন্ত শর্মা এটাতে coach ও কিন্তু এতে কাজে pressure প্রচুর আছে pressure বহুত আছে। না। এসব কাজ এতো pressure থাকেই। এই কোনো customer নিয়ে কাজের pressure প্রচুর থাকে।

আর ঐখানে প্রচুর নাকি কল আসে। back to back call আসে। আর তুই এর থেকে বরংচো service এটা অনেক ভালো। partner গুলো যারা থাকে। ওরা একদম পয়সাকড়ি পায় না। ঠিক আছে। সবকটা delivery মানে যারা সবাই পয়সা পায়। এরকম ব্যাপার। তারপরে তুই যদি একদম কি একটা ফালতু নিয়ম হচ্ছে ধর কোনো একটা customer wrong address দিয়েছে। ঠিক আছে। তো সেই customer চাইলো যে নিজের properly correct যে address টা আছে ওটা ও মানে select করবে। ওই offline টাই যাবে। কিন্তু তোমার ওটাতে ওই option টা আছে। ধর, তুই খাবার অর্ডার করলি কেউ যদি live যদি location আছে ওই location এ white মানে delivery corner টা food available করবে। তুই কি বলে? তুই তোর location টা ভুল দিয়েছিস। তুই ওটা এপে গিয়ে আবার change করতে পারবি location টা। এই একটা সুবিধা আছে তোমার একটা।

না, না। ঘুমাই নাই এখনো। না, এখনো অনেক কাজ। করতে করতে তো একটু পর গল্প শুনবো তারপর ঘুমাবো। কি গল্প শুনিস? এসব ইউটুবে যা থাকে ভুতের সব এগুলো। কাহিনী ফাহিনীগুলো থাকে না। আচ্ছা, ভুতের কাহিনী তো। তুই তান্ত্রিকের কাহিনী শুনেছিস। তান্ত্রিক।

উহ তুমি যেও না মরবে গিয়ে। ভাই! তুই তারানাথ তান্ত্রিক একবার search করবি ঠিক আছে? ওর original যেগুলো আছে ঠিক আছে? সেগুলো শুনবি। ওর অনেকের duplicate এই বার করেছে। ঠিক আছে এগুলো শুনবি। তারানাথ তান তান্ত্রিক একবার শুনবি? fan হয়ে যাবি ভাই। heavy আরেকটা আমাকে বলেছিলো। যখন আমি স্কুলে পড়তাম nine না ten তো আমাকে বলেছিল আমার মনে আছে। যে বাংলাদেশি কোন একটা ইউটিউব চ্যানেল আছে। সেই খানে মানে পুরো মানে কথার tone টা পুরো বাংলাদেশির মত। এটা recently ইয়ে হতো মানে একটা হতো। ওই নামটাই ভূলে গিয়েছি।

ভালো লাগে। আলাদাই install কর না? install করার পর date তৈরি করতে করতে bore হয়ে যাবি তো।